ওর অনেক অন-ন-ন-ন অনেক খেলনা খেলা করার জিনিস বানিয়েছে ।

এটা একটা এখানে একটা প্রোগ্রাম হচ্ছে বিয়ের একটা প্রোগ্রাম হবে মনে হচ্ছে এখানে--

অনেক সুন্দর করে সাজানো হয়েছে।

এটাকে অনেক সুন্দর করে কাটা হয়েছে।

এটা একটা কফি শপ ।

বা নদ্ধির মতো একটা দেখা যাচ্ছে ছোট্ট করে একটা--

হাটে ওটা কিছু নিয়ে হাটছে-এ।